in tutorialwe আমরা শিখব
libreoffice impressএর পরিচিতি
impressএর বিভিন্ন toolbars
কিভাবে একটি নতুন প্রেসেন্টেশন খোলা যায়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
libreoffice impress হল libreoffice সংকলনের প্রেসেন্টেশন পরিচালক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
এটি microsoft office powerpointএর সমতুল্য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
libreoffice সংকলন ব্যবহার করতে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
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলনএর সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি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
synaptic package manager সম্পর্কে আরও তথ্যের জন্য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
বিস্তারিত নির্দেশাবলী libreoffice সংকলনএর প্রথম tutorialএ আছে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
we toolbarsগুলি নিয়ে আমরা tutorialswe আলোচনা করবো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
from templateএ click from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
next button click করুন
এই ধাপে slide transitions তৈরী হয়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
nextবাটনে click করুন
এখানে প্রেসেন্টেশন সম্পর্কে বর্ণনা দেখা যাচ্ছে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
এগুলি হল প্রেসেন্টেশনের নমুনা শিরোনাম
create button click করুন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
fileএ গিয়ে তারপর saveএ click করুন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
microsoft powerpoint হিসাবে প্রেসেন্টেশনthe save করতে
file এবং তারপর save as click করুন
file type হিসাবে microsoft powerpoint বেছে নিন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
save button click করুন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
file তারপর open click করুন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
file নির্বাচন করুন সেটিতে click করুন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
file name ক্ষেত্রে sample impress লিখুন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
এখানে libreoffice impressএর এই tutorialthe সমাপ্ত হল
এতে আমরা শিখেছিlibreoffice impress এর পরিচিতি
impressএর বিভিন্ন toolbars
impressa কিভাবে কতুন প্রেসেন্টেশন তৈরী করতে হয়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
অনুশীলনীtry চেষ্টা করুন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
আমাদের দেখা ফাইলটিকে আবার খুলুন